এটা একটি বড় পাহাড় যার নিচে সুন্দর গুহা আছে উম লোক ঢোকার জন্য বা যাতায়াত দেখার জন্য তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে চশমা পড়ে সুন্দর ড্রেস পড়ে।

আর উপরে খোলা --।